এখানে গাছপালা দেখা যাচ্ছে ছোট ছোট বড় বড় অনেক ধরনের।

এখানে সবুজ সবুজ ছোট ছোট চারা গাছ জন্মিয়েছিল।

এখানে এক দুই তিনটা বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিংটি কালার হচ্চে।

এটি কোন যাত্রাপালা হচ্ছে বলে মনে হচ্ছে। তার--

এখানে বড় বড় গাছ পালা রয়েছে। ব বিভিন্ন ধরনের গাছপালা। গাছ পালার পাতাগুলোর রঙ রয়েছে।

এখানে এটি একটি বোঝা যাচ্ছে যে এটি একটি জুতোর শপ এখানে বিভিন্ন ধরনের জুতো --

এবং গাছপালা লক্ষ্য করা যাচ্ছে ইলেকট্রিক্যাল তার লক্ষ্য করা যাচ্ছে আকাশ লক্ষ্য করা যাচ্ছে।